এছাড়া ভবনটির নীচে আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

গ্যালারিতে তাকে তাকে বিভিন্ন পণ্য সাজানো রয়েছে।

সামনেই একটি টেবিলের মতো আছে যেখানে অনেককিছু পণ্য সামগ্রী সাজানো রয়েছে।

ছবিতে একটি ভবন দেখা যাচ্ছে।

খুব সুন্দর জায়গা অবস্থান করছে।

ক্যাফেটি আধুনিক ডিজাইনের সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে।

শোরুমটি সম্ভবত নতুন উদ্বোধন হয়েছে যার জন্য বেলুন দিয়ে সাজানো রয়েছে বেলুনগুলোর রং লাল কালার ।

ছবিতে একটি দোকানের অভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয়েছে।

উপরে একটি সিলিং ফ্যান রয়েছে তাছাড়া পশুর মাল থাকে থাকে সাজানো রয়েছে।